আহ Youtube কিন্তু একসময় দেখা যায় যখন এই Youtube ছিল না তখন poster, poster এ ছেয়ে যেত সারা এলাকা। Cinema hall এর সামনে line পরে থাকতো। তা বেশ অনেক বছরের ব্যাপার তাই না? হ্যাঁঁ তা তো অবশ্যই, তবে উম আমার নিজের ব্যক্তিগতভাবে cinema hall এ গিয়ে আসলে cinema দেখার কোন অভিজ্ঞতা নেই। এগুলো বড়দের কাছ থেকে শোনা। তবে যে প্রতিদি~ শুক্রবার আহ যে ছবি দিত সাপ্তাহিক তা সেটা দেখাও আমি মনে করি বেশ চাঞ্চল্যকর ব্যাপার ছিল। এলাকায় মাত্র একটা T V থাকতো সবাই এসে জড়ো হত তাও বলা যেতে পারে যে একটা cinema hall এরই পরিবেশ চলে আসে। হ্যাঁঁ , কারণ চলচিত্ররইতিহাস তাহলে বলা যায় অনেক পুরনো। উম শিল্প হিসাবে আমাদের সারা বিশ্বে চলচিত্র শুরু করে আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে। প্রায় সোয়া শো বছরের ব্যাপার। সেইকালে ছিল বায়স্কোপ সে থেকে একালের সিনেফ্লিক্স এপর্যন্ত আমাদের cinema প্রায় আমরা নব্বই বছর মত পার করেছি।

আমাদের সর্বপ্রথম চলচিত্র ছিল মুখ ও মুখোশ। এটাকে যদি ভিত্তিও ধরি তাও প্রায় ষাট বছর পার করে ফেলেছে দেশের চলত্চিত্র। আর এই চলচিত্রের সোনালী অধ্যায়ের কথা বললে এই সময়টা ছিল সত্তরের দশক ওই সময় চলচিত্রগুলো ছিল আমাদের পূর্বপুরুষের মত অসাধারণ। কিন্তু কষ্ঠের কথা এই যে আমাদের বাংলাদেশের জনসংখ্যা এত বেশি তাতেও নাকি বাংলাদেশের চলচিত্র বিশ্বের বিচারে তেমন একটা বিকশিত হয়নি। প্রথম বিশের দেশগুলো থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের বিকাশের গতি অনেক ধীর। এছাড়া, এছাড়া আছে আমাদের চলচিত্রকে বানাচ্ছে সেটা মানুষ কীভাবে নিবে? ভালো মত নিবে কিনা সেই সংকটটাও।

বরং একটা ধূসর সময়ের আবর্তে ঘুরপাক খাচ্ছি, পেচাচ্ছি, পেছাতে পেছাতে বলতে গেলে actually দেওয়ালেই পিঠ থেকে গেছে। Film নিয়ে তো বেশ ভালো ধারণা রাখো তো cinema দেখা কি খুব পছন্দের, নিয়মিত দেখতে থাকো?

একসময় কী জমজমাটে ছিল আমাদের cinema hall গুলো। হাসি কান্নার সি~ ভরপুর ছিল। হয়তো দেখা যাচ্ছে একটা হাসির scene আসছে দর্শক হেসে একেবারে চোখে পানি চলে আসছে এমন অবস্থা আবার কোন কষ্টের scene আসছে দর্শক কান্নাকাটি করে hall থেকে বেরোচ্ছে যেন মনে হচ্ছে তাদের কোন আত্মীয় মারা গিয়েছে। দর্শক কীর্তি নিয়ে cinema hall থেকে বের হত। হয়তো এরপর কিছুদিন ছায়া~ cinema র দৃশ্যগুলি তাদের স্মৃতিতে টেনে যেত হয়তো এখানে ওখানে কাজের সময় দোকানে মা~ মানুষজন বারবার হয়তো ছবির কোন একটা গানের সুর গুনগুন করে গাইতে থাকতেন বা কল্পনায় ছবির কোন নায়ক বা কোন ঘনিষ্ট চরিত্রের মধ্যেই নিজেকে আবিস্কারের চেষ্টা করতেন।

যে আগে একসময় এত cinema hall ছিল আর এখনের যা অবস্থা প্রায় নেই বললেই চলে

আগেকার দিনের cinema তো বাংলাদেশে আসলে খুব ভালো মানের ছিল, ভাল মানের হত এতটাই ভালো মানের ছিল যে আমাদের cinema কে আমাদের প্রতিবেশী যে ভারত দেশটি সে নিজের

আহ এই দেশ থেকে বিভিন্ন তারকারা আসতো আমাদের দেশে অভিনয় করতে, আমাদের দেশের তারকারা সেখানে যেত আহ অভিনয় করার জন্য। আর তখনকার বিচারে যে বাংলাদেশের তো একটা দেশ স্বাধীন হবার পর তারপর ভারতের মত অত, ওদের যে industry সময়কাল এত বিশাল হওয়া স্বত্তেও বাংলাদেশের cinema র মান তখন ভালো ছিল। আপু এসব বলে এখন কী হবে? এখন দেশে ভাল একটা চলচিত্রের বল~ নেই যদি বলি নেই বললেই চলে। এত যে cinema hall কমছে কেন ? এই cinema hall দের স~ সারা বছর চালানোর মত ওদের নতুন ভাল কোন ছবি পাওয়াই যায় না। এমন কি ভাল মানের কিন্তু এখ~ পরিচালকও নেই যে যার যার cinema সারা বছর চলবে, বা ভাল নায়ক নায়িকা তার দুর্ভিক্ষের মতই তো অবস্থা। দুর্ভিক্ষ তো চলছেই। প্রায় দুই দশকের বেশি সময় ধরেই কিন্তু এই চলচিত্র নির্মাণ প্রদর্শন ব্যবস্থা এই খারাপ সময় পার করছে। মাঝে মধ্যে দুই একটা ছবি আসে যা cinema hall এর দুর্সময় বদলে দেয় এই দুই একটাই বেশিরভাগ কোন খোঁজ খবর নাই। এইসব দুই একটা cinema ই ভাল ব্যবসা করে কিন্তু তারপর দু একটা cinema র ওপর তো আর আমাদের দেশের চলচিত্র শিল্প দাঁড়াতে পারে না। আমাদের hall নাই, ছবি নাই বা ছবিতে ভাল গল্প নাই আবার বড় কথা হচ্ছে আমাদের দেশে কোনো budget নেই, প্রযুক্তি তো নেই।

একজন সাধারণ দর্শক হিসাবে cinema আমার কাছে বেশ আহ আহ সময়ব্যাপী এক বিনোদনের মাধ্যম আমার আহ অত সুযোগ হয় নি আসলে cinema দেখার তেমন আগ্রহও থাকে না। আর আহ cinema দেখা হয়ই না বা আমি দেখিই না তবে cinema র খবর রাখি উম মাঝেমাঝে trailer দেখি তো বলা যায় যে বাংলাদেশে বর্তমানে কিছু কিছু ভাল কাজ হচ্ছে। আর যদি বিনোদনের কোথায় আসি cinema বাদে বাংলাদেশে কিন্তু ভাল মানের নাটক হয় আবার নাটকের সাথে বিভিন্ন telefilm, magazine অনুষ্ঠানগুলো কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগে। কিন্তু তার পরেও এসে দেখা যাচ্ছে যে আমাদের যে যখন প্রতিযোগিতার কথা আসে বাংলাদেশের নাটকগুলো মানে ভাল হওয়া সত্ত্বেও ভারতীয় serial এর সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না। হ্যা আপু বর্তমান বিশ্ব ও তাদের প্রতিযোগিতামূলক আর প্রতিযোগিতার সুযোগ না থাকলে তো প্রতিযোগীর উন্নয়ন ঘটে না বাইরে থাকতে পারে যেমনটা বললে একসময় হয়তো ভারতের চলচিত্র আমাদের দেশ আমদের দেশ চলচিত্র ভারতীয়রা নকল করতো সেসময় আম~ সেসব চলচিত্র যেমন কী এখনও আমাদের পাশে যে ভারত তাদের কলকাতার বিভিন্ন চলচিত্র bollywood এর cinema র সাথে টক্কর দিয়ে জাতীয় পুরস্কার নিয়ে আসছে। সেসব cinema য় কিন্তু আমাদের অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করে প্রতিভার সাক্ষর রাখছে, স্বীকৃতিও পাচ্ছে কিন্তু আমাদের দেশের চলচিত্র ওই যেটা বললাম দুই একটা ব্যবসায় সফল বাকিগুলোর খোঁজ নেই। প্রায় তার পথের দিশায় হারিয়ে ফেলেছে। ভাল মানের চলচিত্রের নির্মাণ প্রদর্শন দুটোই সমান তালে কমছে আমাদের দেশে হ্যাঁঁ যখন প্রতিযোগিতার কথা আসে তো

আহ যে আসলে নিচে নামিয়ে আমরা সবসময় ভাবি ভারতীয় বিনোদন মাধ্যমগুলো ব্যবহার করতেছে। ভারতীয় cinema, ভারতীয় নাটক বেশি আমাদের কাছে জনপ্রিয় আমরা এগুলো দেখতেই পছন্দ করতেছি তো কিভাবে আমরা আমাদের দেশীয় নাটক, cinema বলো টিকে থাকবে এজন্য তো আমাদের উচিত আহ আম~ আমাদের দেশের কাজগুলোকে appreciate করা আমাদের দেশের কাজগুলোকে গ্রহণ করা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

বাংলাদেশের নাটক আহ সেরম সেভাবে দেখতে পায় না কারণ ও~ ওখানে কিন্তু বাংলাদেশের কোন channel সরাসরি প্রচার করে না। একমাত্র BTV ছাড়া আহ যতপ্রকারের TV channel আছে আমরা বাংলাদেশে বসে দেখতে পারি অথচ ভারতীয় কোন জনগণ বাংলাদেশের কোন TV channel দেখতে পায় না। তো তারা কিভাবে আমদের তারকা আমাদের সংস্কৃতি আমাদের বিনোদন জগত সম্পর্কে জানবে? আহ BTV কথা আর কি বলি? এখন একসময় BTV তেও ভালমানের নাটক দেখা যেত cinema দেখা যেত আরো অনেক কিছু দেখা যেত কিন্তু এখন BTV তে বাতাবিলেবুর ফলন ছাড়া তেমন কিছুই দেখা যায় না। তো তারাই বা কিভাবে জানবে আমাদের দেশে এত ভাল মানের বর্তমানে ভাল মানের cinema হচ্ছে, নাটক, telefilm হচ্ছে। তাও youtube এর কারণে হোক বা বিভিন্ন social media র কারণে হোক একটু হলেও জানতে পারছে একটু হলেও আমারা তাদের যে আগ্রহ উত্সাহ এগুলো পাচ্ছি। হ্যাঁঁ উম এই যে internet এর কল্যাণেই তো আমাদের সংস্কৃতি ওদের কাছে পৌঁছাচ্ছে, আর এজন্যই তো বাংলাদেশের আহ যে তারকা তারা আহ ওখানে গিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে।

সেটা প্রমাণ করে দিচ্ছে ভারতে বিভিন্ন বিভিন্ন কাজ করে চলেছে এবং আমি আশা করি যে ভবিষ্যতেও তারা আরো ভাল ভাল কাজ করবে শুধু প্রতিবেশী দেশ ভারতে না আহ যেটা যেগুলো বিশ্বব্যাপী তারা আমরা আমাদের কাজকে আমাদের বাংলাদেশের সংস্কৃতি আহ বিনোদন জগতকে তারা পৌঁছে দিবে।

এখন যদিও আমাদের দেশে এই নিয়ে মানুষের জনগনের টনক নড়ছে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পড়ার বিষয় সৃষ্টি হয়েছে যেমন রয়েছে চলচিত্র অধ্যয়ন বা film studies। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কটা private বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই নিয়ে পড়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান এই বিশ্বায়নের যুগেও চলত্চিত্রের এই career অনেক বিস্তৃত হচ্ছে দেশে বিদেশে cinema র জন্য বিভিন্ন ভাবে কাজের সুযোগ কিন্তু থাকে শিক্ষার্থীদের। কোন একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে career ছাড়াও সব freelance কাজের বিশাল সুযোগ মেলে কিন্তু এই চলচিত্র অধ্যয়নে পড়ার মাধ্যমে। আম~ ঢাকার কবির্পুরে কিন্তু এরকম একটা film city করার পরিকল্পনা আছে সরকারের বঙ্গবন্ধু film city। সেখানে সরকার চাইলে কিন্তু বেশ চলচিত্র শিক্ষাকে প্রতিষ্ঠান করতে পারে। এভাবে করলে আমাদের চল~ চলচিত্রকে আবার এগিয়ে তোলা সম্ভব আমার মতে। সরকার আহ যদি চেষ্টা করে তো অবশ্যই তো ভাল কোন কিছু আমাদেরকে উপহার দিতেই পারে কারণ আমাদের আহ যে ধরনের পরিবেশ আসলে দরকার একটা film তৈরী করার জন্য তা কিন্তু আমাদের দেশে অভাব রয়েছে কারণ এটা হচ্ছে দুইহাজার তেইশ সাল আর ওই আম~ অতীতের মত শুধু park এ ঘোরাঘুরি করে একটু কিছু গান বাজিয়ে দিলেই কিন্তু film করলে আর হবে না এখন আমরা হাতের নাগালে Hollywood, Bollywood আহ এর film গুলো দেখতে পাচ্ছি তাদের মত প্রযুক্তি আমাদের যদি সামনে আসে তাদের আহ তাদের সুন্দর visualize করা film আমরা দেখি তো সেই হিসেবে আহ যখনি আমরা পুরনো প্রযুক্তি ব্যবহার করবো আসলে টিকতে পারবে না সে নতুন যুব সমাজের কাছে আসলে পৌঁছাবেও না এক্ষেত্রে সরকারের বড়সর পদক্ষেপ তো নিতেই হবে এবং বড় বাজেট তাও ঠিক আপু, আমাদের দেশকে এত ছোট ভাবলে কিন্তু হবে না। এই সতেরো কোটি মানুষের এই দেশে শিক্ষার সম্ভবনা অফুরন্ত। এই সম্ভবনাকে যদি আমরা কাজেও লাগাই চলচিত্র সম্ভবাকে জাগিয়ে তোলার কাজটা সন্মিলিতভাবেই করতে হবে। আর সুপরিকল্পিত বা সন্মিলিত উদ্যোগ নিতে পারলে আমরা কিন্তু বিশ্ব সাথে তাল মেলাতে পারবো। অনেকক্ষণ হয়ে গেল আপু আমার একটু কিছু কাজ আছে আজকে যেতে হবে। তাহলে আপু আজকের মত আসি। অন্য কোনদিন এসব বিষয়ে কথা হবে।

আচ্ছা আপু আসি। আসসালাম আলাইকুম। ওলাইকুম আসসালাম।

Hi আমি স্বতী বিশ্বাস বলছি আ আমার Topic হচ্ছে Insurance Insurance আ মানে আমরা বুঝতে পারছি যে Insurance আমাদের কিছু Secure রাখা তো যাতে আমাদের Future ও ভালো থাকে। তো Insurance অনেক রকমেরInsurance হয় - Life Insurance হয়, Home Insurance হয়, Car Insurance হয়, Education Insurance হয় আরও অনেক রকমের Insurance হয়। তো আ Health Insurance ও তার মধ্যে আছে যেটা এখন খুব Important আর Covid হওয়ার পর থেকে এটা আরও বেশি আমাদের দরকার হয়ে গেছে যে Insurance করতে হয়। মানুষ এখন নিজে থেকে গিয়ে Insurance করছে যাতে Security টা পায়। Insurance টা করলে আমি আমার যদি আমাদের কোনো বড় কিছু হয় তালে আমরা সেটা আ মানে যে process গুলো থাকে তখন আমরা এটাকে দিতে পারি কিন্ত এককালীন আমরা এত টাকা দিতে পারি না সবার কাছে সম্ভব হয় না তো এই Insurance গুলোকে সেটা কাজের ব্যাপারে Same পড়াশোনার জন্যে বাচ্চা বা নিজের Education এর জন্য future এর জন্যেও আমরা Insurance টাকে Use করি। যাতে এটা আমরা Future এ গিয়েBenefit পাই। যেরকম আ কারোর হলে Home এর যেটা হয় Same জিনিসই সেটাও যদি আমার বাড়িতে যদি কোনোরকম accident হল তা তখন আমাদের এটা আ একটা Back support হিসাবে আ Support করে। তো সেই জন্যে আমাদের সব মানুষকে খুব এই ব্যাপারটাতে জোর দেওয়া উচিত যে Insurance করা উচিত যেকোন মানুষকে বোঝাও উচিত আর এটা একটা বোঝাও উচিত যে কেন ওটা এই নয় যে শুধু Fake আর হ্যাঁ আমাদের বোঝা উচিত যে এটা আমরা কোথায় করব কী না ভাল Guide line নিয়ে আমাদের Insurance টা সবসময় করা উচিত এটা আমাদের নিজেদের Benefit এর জন্যে আর Covid এর পর থেকে এখন মানুষ নিজে নিজে গিয়েই করছে তো এটা খুব Benefit হয়। তো আ আমার নিজেরও Insurance করা আছে তো সেইজন্যই আজকে আমার এই অবদি থাকলো আমি এই অব্দি Insurance এর ব্যাপারে তালে আমি এখান অব্দি শেষ করছি।

বল কিরে কেমন আছিস? আরে বাবাঃ অনেকদিন পর যে.

ভালোই রয়েছি এখন. তুই কেমন রয়েছিস বল? হ্যা কদিন আসলে খুব busy ছিলাম, মানে কদিন না বেশ কয়েকদিন, তা কোনো খবর টবর নিতে পারিনি তারপর ভাবলাম আজকে একটু সময় আছে যে phone টোন করে দেখি যে কি চলছে.

মানে বাইরে এত ঠান্ডা চিন্তা করা যাই না,

কিন্তু তোদের ওখানে খুব ঠান্ডা আমি আজকেই news paper এ দেখছিলাম. তারপর বল কি খবর চলছে তোদের ওখানে? আমাদের এইদিকে তো এইরকমই টুকটাক টুকটাক করে চলে যাচ্ছে চারিদিকের পারিপার্শ্বিক অবস্থা তো ভালো খারাপের মধ্যেই চলছে, দেখতেই তো পাচ্ছিস news এ কিসব কিসব চলছে news দেখে তো আমারই মাথা খারাপ. আর বলিস না এত খারাপ লাগছে কারণ আমি recently ওদিকটা ঘুরে এসছি অ্যাঁ উত্তরাখণ্ডে, তারপর থেকে তো এসে থেকে এই দুদিন ধরে news এ যা দেখাচ্ছে.

মানে ভয়ানক মানে ভাষায় প্রকাশ করা যাবে না, মানে আমি তো অ্যাঁআমার তো এক একটা উম channel এ news দেখে মনে হচ্ছে বোধহয় আমিই রয়েছি ওই জায়গাটায়. মানে কারণ recently ঘুরে এসছি, দেখে এসছি এত সুন্দর প্রকৃতি. তবে কি বলতো, এটা হওয়ারই ছিল.

একদম, যে পরিমাণে মানুষের হস্তক্ষেপ না প্রকৃতির ওপর. যেখানে এতগুলো commission এর report বেরিয়ে গেছিল এবং সবচেয়ে বড় কথা কি বলতো এইসব news গুলো তখন কিন্তু আমরা জানতে পারি না.

একদম. জানতে পারি কখন বলতো, যখন গিয়ে আর কিছু করার থাকে না. তখন আমরা জানতে পারি যে এরকম একটা কিছু হতে চলেছে. তবে এতটাই ভয়াবহ যে হচ্ছে এরপ~ এরপরে যে ক~ কোথায় গিয়ে দাঁড়াবে, কারণ একটা পুরো অ্যাঁ ওইখানে যে জায়গাটা উম mainly হয়েছে ওই জায়গাটা ধসে যাওয়া মানে আর আশপাশটাও তো effect হবে না, আর এটা একটা বিশাল বড় area.

একদম ঠিক বলেছিস. আমি আজকেই news paper এ দেখছিলাম ওটা যে অ্যাঁ same অ্যাঁ জসিম মাঠের যেটা ধ্বংসস্তূপের ওপরে পুরো শহরটা দার্জিলিংটাও অনেকটা সেইরকমই এবং দার্জিলিংয়ের সাথে সাথে আশেপাশের ওই কার্শিয়াং, কালিম্পং

যারা ভাব সারা জীবনের অ্যাঁ পুঁজি দিয়ে বাড়ি বানিয়েছে কেউ সেই বাড়িটাকে ছেড়ে দিয়ে চলে যেতে হচ্ছে, এটা কম কষ্টের. কিছু করার নেই ওখানে থাকলে তো জীবন টাও চলে যাবে না?

দেখলি যে সকাল বেলায় আর কিছু নেই জায়গা টায়. না, খারাপ লাগছে news এ দেখে কিন্তু কিছু করার নেই বাস্তবকে তো মেনে নিতেই হবে. আমরা যতটা প্রকৃতির ওপর করবো প্রকৃতি তো তাঁর মানে double বদলা নেবে না, এটা তো জানা কথা. আমি অবশ্য পাহাড়ের অঞ্চলকে একটু ভয় পাই এইসবের জন্য তোরা তো পাহাড়ে যাস ঘুরতে. সেটাই, আমার তো বেশি খারাপ লাগছে. কারণ সত্যিই কিছু কিছু জায়গা না restricted করে দেওয় উচিত. যেখানে মানুষের এতটা না গেলেও চলে. সেইসব জায়গাগুলোতে এত গাড়ি ঘোড়া. সমবাহ area গুলোতে মানুষকে restriction করা উচিত কারণ হিমবাহ যে area গুলো মনে কর যাচ্ছে যার ফলে সেখানে pollution হচ্ছে সেখানে বরফ গুলো গলে যাচ্ছে,

একদম. মানে তুই বিশ্বাস করবি না সেদিনই Facebook এ আমি একটা news দেখলাম. এভারেস্টে traffic jam. মানে পুরো লাইন পড়ে গেছে, মানে অস্বাভাবিক লাগলো দেখে যে এভারেস্টটা কি একটা ঘুরতে যাওয়া জায়গা মানে এখন তোমার কাছে পয়সা আছে মানেই তুমি সেই খরচাটা করতে পারছো এবং তুই Google এ search করে দেখবি luxury tour হচ্ছে এভারেস্ট মানে ভাবা যায়. আরে এভারেস্ট এতো কাঁচরা করেছে সেদিনকে কোনো একটা video তে দেখছিলাম news এ মানে নোংরাই নোংরা করে রেখে দিয়েছে. ওটাতে পেটোতে উঠে দেখাও. সেটাই. কেন ওটাতে তো উঠতে পারবে না.

উঠতে পেরেছে বলে আমার মনে হয় না..

কাঞ্চনজঙ্ঘা তো আমাদের এখান দিয়ে ওঠা যাই না. ওটা নেপাল দিয়ে ওঠে সেটা ওই যে কে

আজ পর্যন্ত শুনেছে~ শুনিনি আমি. কারণ এগুলো তো ওঠার কষ্ট আছে. এগুলো তো উঠতে পারবে না.

ওই news এ একদিন দেখছিলাম বৈষ্ণব দেবীতে কেন অ্যাঁ restriction করলো, ওখানে গিয়ে এত মানে রান্না বান্নাও নাকি হচ্ছিল মানে ওই ছোট ছোট ঘুমটি গুলো হয়ে যায় না. যারা খাবার টাবার বিক্রি করে. তার গরমে ওখানকার যে প্র প্রকৃতিটা নষ্ট হচ্ছিল, সেই কারণে ওরা পুরো একদম অ্যাঁ মানে কড়াকড়ি ভাবে restricted করে দিয়েছে. তো এগুলো করে দেওয়া উচিত না হলে জায়গাগুলো নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে. জায়গাগুলো তুই দেখ না, মানুষের যেখানে পাওয়া পড়েছে সেই জায়গাটাই নষ্ট করেছে. তারপর তো কালকে news এ দেখলাম তোর ইন্দোনেশিয়ায় ভূমিকম্প হয়েছে. দেখেছিস খবরটা? না ওটা আমি এখনো দেখিনি. আমি অন্য আর একটা news দেখছিলাম. আচ্ছা. না. এটাও বেশ ভয়াবহ. তোর সেভেন পয়েন্ট সেভেন দেখাচ্ছিল richter scale এ এবং তার ফলে তোর ওই সুনামিও এসছে. সুনামির খবরটা অবশ্য আমি আজকে দেখলাম, কালকে দেখিনি. সু~

কিভাবে মানে কাঁপছে, সব ফেটে যাচ্ছে, বাড়ি ঘরদোর পড়ে যাচ্ছে. মানে একদম ভয়াবহ জিনিস. সেদিনকে একটা দেখছিলাম যে অ্যাঁ তোর মুম্বাইয়ের কোন নালা, যেটা আরব সাগরে পরছে তার ওপরে একটা নেপ দিয়েছে. পাঁচশো কিলোর ওপর শুধু জঞ্জাল net এ.

সমুদ্র বা নদীতে কি হারে mixed হচ্ছে একবার চিন্তা কর. সেটাও তো একটা effect দেবে?

অবশ্যই. কারণ ওই তোর Discovery তে সেদিন আমি একটা news দেখছিলাম তোর অ্যাঁ যে plastic সমুদ্রে যাচ্ছে,` plastic তো নষ্ট হয় না. এবং তার ফলে কি হচ্ছে সাম~ সামুদ্রিক যে জীবগুলো আছে যেমন ধরো কোরাল আরো অ্যাঁ বিভিন্ন ধরণের, তারা আস্তে আস্তে মানে হারিয়ে যাচ্ছে. মানে আর কয়েক বছর বাদে হয়তো অ্যাঁ এইগুলো জীবগুলো আর থাকবেই না যেগুলো সামুদ্রিক জীব.

একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবি যদি কখনো আমাদের এদিকে আসিস তোদের তো গঙ্গার ধারে বাড়ি তোদের গঙ্গার জলের colour দেখবি আর আমাদের এখানে এসে গঙ্গার জলের colour টা দেখবি.

নদী কিন্তু একটাই. এখানে দেখবি টলটলে জল. একদম আমি এই recently বললাম না উত্তরাখণ্ড গেছিলাম ঋশিকেষ এর জল আমি দেখে এসেছি ঋশিকেষ এর গঙ্গা, ওই গঙ্গাই তো আমাদের এখানে বইছে. মানে আকাশ পাতাল তফাৎ, আমাদের এখানে তো মাঝে মনে হয় কালো বোধহয় খালের জল, এমন নোংরা. আর না হলে একদম ঘোলা জল. মানুষের অত্যাচার সর্বত্রই আরো সব বিভিন্ন রকম কি সব খবর বেরোচ্ছে দেখেছিস? আমাদের শত্রু দেশ, প্রায় আম দেশ, তাদের অবস্থা দেখেছিস? হ্যাঁ সে তো লেগেই রয়েছে. না না, আমাদের Pakistan এর কি অবস্থা, current. না রে ওটা আমি দেখিনি, কি হয়েছে রে ব্যাপারটা? দেখছিলাম headline এ, মানে অতটা খুটিয়ে দেখিনি. ওদের এখন একটা রুটির দাম ষাট টাকা হয়ে গেছে.

চিন্তা কর, একটা হাত রুটির দাম ষাট টাকা করে বিক্রি হচ্ছে এক একটা জায়গায়. আচ্ছা, হ্যাঁ আমি দেখছিলাম India নাকি Pakistan কে কিনে নেবে, এরকম একটা heading কিছু একটা দেখাচ্ছিল, পুরো news টা আমার দেখা হয়নি.

okay? কারণ ওদের অ্যাঁ দেশের অবস্থা, এমন অবস্থায় দাড়াইছে, ওদের এখন dollar এর price দাড়াইছে দু’শ ষাট-সত্তর টাকা,